এখানে একটি মোবাইলের দোকান দেখা যাচ্ছে | যেখানে ভিভো এর ফোন রয়েছে | রিয়েলমির ফোন রয়েছে এবং রেডমি কোম্পানির ফোন রাখা রয়েছে ।

এখানে একটি ক্লাস রুমের ছবি দেখা যাচ্ছে যেখানে অনেক চেয়ারস আছে চেয়ারস এ অনেক স্টুডেন্টস বসে আছে এবং দূর একটি হোয়াইট বোর্ড রয়েছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে। দোকানের বাইরে অনেক হলুদ রঙের ট্রে রাখা রয়েছে এবং কয়েকজন মানুষ দোকান থেকে জিনিস কিনছে।

ইট পাতা মেঝে করা রয়েছে।

এখানে একটি এয়ারপোর্ট দেখা যাচ্ছে দূরে একটি প্লেন দেখা যাচ্ছে এবং কিছু যাত্রী প্লেনে উঠতে যাচ্ছে এবং আকাশ মেঘলা করে রয়েছে।

এখানে একটি বোরোর মাঠ দেখা যাচ্ছে। মাঠের মধ্যে অনেক রকমের গাছ বসানো রয়েছে। এবং দূরে একটি বড়ো বিল্ডিং